খেতেও আরো ভালো

কপি চা খেতে খুব ভালো লাগে ।

আমার ছেলের খুব শখ বলছে বাবা আমাকে দুটো পাখি এনে দিতে পারো না।

কিন্তু আমাদের এখানে গাধা নেই। একদিন চিড়িয়াখানায় গিয়ে দুটো গাধা দেখলাম।

আমার একটা ছোট্ট মুড়ি মশলা ঘুগনির দোকান আছে।